দেওয়ালে কিছু পোস্টার ও চিহ্ন সামনে একটি সাদা গাড়ি পার্ক করা আছে।

এছাড়াও কাছাকাছি অন্যান্য রঙ্গিন কাগজ আঁকার এবং অরিগামি পরিসংঘ্যান আছে।

ছবিটি একটি ময়লা পথ দেখায়।

যা সুন্দর ভাবে ছাটা শঙ্কু আকৃতির গাছ দিয়ে সারিবদ্ধ।

একটি লাল ছাদ সহ একটি বাড়ির দিকে নিয়ে যায়।

দোকান রঙিন গাছপালা এবং আইটেম দিয়ে সজ্জিত করা হয়।

এবং কিছু লোক কাছাকাছি দাঁড়িয়ে বা হাঁটছে।

এবং মসৃণ এটি একটি সমৃদ্ধ এবং পালিশ চেহারা দেয়।

ছবিতে নীল এবং সাদা প্রবেশদ্বার সহ একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

একজন লোক প্রবেশদ্বারের কাছেই দাঁড়িয়ে আছে।

এই সজ্জিত ভাষার সামনে ড্রাম এবং বায়ু যন্ত্রের মতো বাদ্য যন্ত্র বাজাচ্ছেন।

এবং একজন শিক্ষক বা বয়স্ক তাদের গাইড করছেন বলে মনে হচ্ছে।

মধ্যে দেখা যাচ্ছে নীল ধাতব দরজা সহ একটি বড় সমাপ্ত ইটের বিল্ডিংয়ের সামনে একটি নিচু দেয়ালে দুই ব্যক্তি বসে আছেন।

নীল শার্ট পরা ব্যক্তি ফোনে কথা বলছেন।

একটি কেবল মেশিনের সাথে সংযুক্ত একটি বার ধরে আছে।

প্রবেশ পথে দুটি নীল স্তম্ভ এবং কাছাকাছি পার্ক করা কিছু মোটরবাইক দেখা যাচ্ছে।

যার নিচে প্ল্যানেট শব্দটি লেখা রয়েছে।

ছবিটি গাছ এবং সবুজ ঘেরা একটি খোলা গেটের দিকে নিয়ে যাওয়া একটি নোংরা পথ দেখায়।

তাদের হাতে কিছু ধরে আছে।

প্রবেশদ্বার পর্যন্ত ধাপগুলিসহ মাটি ভ্যাজা এবং অসম দেখায়।

ছবিটি একটি মাছের বাজার দেখায়।

ছবিতে এ_আই থার্টিন একাডেমীর ব্যানার সহ একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

ছবিতেই একটি ছোটো গ্যারেজ দেখায়।

যেখানে স্নাক্স বোতলজাত পানি এবং অন্যান্য জিনিসপত্রের মত বিভিন্ন আইটেম মজুত করা আছে।

ছবিটির উভয় দিকে বন্ধ দরজাসহ একটি দীর্ঘ আবছা আলোকিত হলওয়ে দেখায়।

দরজার একটিতে পেন্ট্রি বলে একটি চিহ্ন দেওয়ালে একটি অগ্নি নির্বাপক যন্ত্র।

দোকানের ভিতরে বাইরে লুকজন সামনে একটি মোটরসাইকেল পার্ক করা।

দোকানের চারপাশে জুলন্ত রুঙ্গির নির্দশন ও বিজ্ঞাপন রয়েচে।

এবং আশেপাশে কয়েকজন লুকও দেখা যাচ্ছে।

ছবিটি একটি কাপড়ের দুকানের ভেতরের দৃশ্য দেখায়।

ব্যাকগ্রাউন্ডে কিছু বাক্স এবং একটি রেফ্রিজারেটরও রয়েছে।